পোস্টার এ কিছু লেখা রয়েছে। বাড়িটি অনেক বোড়ো আর রাস্তা একদম ফাঁকা ।পরিবেশ অনেক সুন্দর লাগলো দেখতে আমাকে খুব ভালো লাগলো ছবিটি দেখতে।

দড়ি ঘেরা রয়েছে ওপাশে কিছু বাড়ি রয়েছে-এ আবার পাহাড় রয়েছে ।

অনেক সুন্দর লাগছে দেখতে চারপাশ সমান সমান।

উম এক একটি জায়গায় এক একটা সামান । নিচে কাচের ভিতরে বার্থডে কেক রয়েছে ।

দোকানটি ছোট হতে পারে কিন্তু পরিবেশ অনেক সুন্দর বা ভালো করে রেখেছে । সবকিছু ঢেকে রেখেছে ঝুলিয়ে রেখেছে কাছের ভিতরে রেখেছে ।